এই ফটো -টো একটো বিয়া ঘরের বটে।

এই মার্কেট এ অনেক প্রকারের মছলি আছে।

আর নিচুতে দুই জনা বসে আছে।

এই ফটোটো একটো ব্যাঙ্ক দেখাতে গেছে ।

আর ঝর্ণা যা থেকে বইছে ওর তার নিচে অনেক পাথর আছে।

আর অনেক মাছলি রাখা হচ্ছে।

শুনসান এলাকা তে অনেক দোকান আছে।

টয় টয় আছে আরো ডগ আছে আরো অনেক খেলোনা ওপরে ওপরে রাখা আছে।

যে এক রকম দেখাচ্ছে যে খুব ভালো দেখাচ্ছে।